এখানে আমি একটা বড় নদী দেখতে পাচ্ছি-ই। নদীর উপর একটা ব্রিজ হয়েছে ব্রিজ টা খুব সুন্দর লাগছে--

আরে এটা একটা বইয়ের দোকান। এখানে অনেক গুলো বই রয়েছে। বইয়ের দোকান টা খুব বেশি বড় নয়। ছোট বইয়ের দোকান।

একটা বাইক রাখা রয়েছে উপর থেকে একটা ব্রিজ রয়েছে ব্রিজ -টা খুব সুন্দর দেখতে লাগছে।